এই ফুল রয়েছে ফুলগুলো হচ্ছে যে-এ ফুল গুলো সো হলুদ কালার -এর ফুল।

এই ছবিটাই দেখা যাচ্ছে মাছের বাজার কতজন মাছ বিক্রেতা মাছ বিক্রি করতে বসেছে।

এক একটা ফলে এক এক জায়গায় সুন্দর করে রেখে সাজানো হয়েছে সেপারেট করে ফল-ফলগুলোকে সাজানো হয়েছে কোথাও আপেল কোথাও আম কোথাও বা কমলালেবু কোথাও বা তরমুজ পেঁপে সব ফলই রয়েছে এখানে।

এই জায়গাটায় ছবিটা আমরা একটা সুইমিং পুল দেখতে পাচ্ছি সুইমিং পুলে জল হচ্ছে নীল রংয়ের জল বোঝা যাচ্ছে জলটা খুব পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে।